হ্যালো ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিলা ভালো আছি তারপরে কি খবর তোমার? তুমি কেমন আছো? এই তো আলহামদুল্লিলা ভালো আছি একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি, তো কি করছিলেন? মানে ইয়া agriculture এর বাংলাদেশি agriculture এর বিষয় নিয়ে একটু আলোচনা করতেছিলাম আমার একটা ফ্রেন্ড আবার ভর্তি হয়েছিল ওর subject ছিল agriculture আমি তো law তে পড়ছিলাম সুতরাং আমার সাবজেক্টটা ছিল না, ওর কাছ থেকে কিছু টা মানে খবর পাইলাম তারপর আসলে বাংলাদেশের agriculture বাংলাদেশের কিন্তু মোটামুটি মানে ই ইন industry কোন country না agriculture এর উপর depend করা একটা country আমাদের যে শস্যগুলো হয়, এতে এতে কিন্তু আমাদের সবকিছু হয়। আমাদের প্রধান উৎপদম দ্রব্য হচ্ছে গিয়ে ধান আমরা কিন্তু ভাত খাই ভাত খেয়ে অভ্যস্ত তারপর বেশ কিছু মানে ইয়ে ইয়া আছে অর্থকরী ফসল আছে একসময় পার্ট ছিল best. এখন কিন্তু আবার হয়ে গেছে চা এটাতো যে পার্বত্য এলাকার মধ্যে বেশি হয় হয় হম এটি তো. তারপরে agriculture সম্পর্কে ছোটবেলা থেকে আমার অনেক idea ছিল plus আমার interest ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে কেন পড়া হলো না মানে বেশিটা আসলে হয়নি আচ্ছা আমি বকবক করতেসি যে.

দু একটা semester এর আগে আমি agriculture একটা বিষয় নিয়ে একটা research করেছিলাম সেখানে আর কি কিছুটা বাংলায় research টা করতে হয়েছিল যে বাংলাদেশে কৃষি প্রধান দেশ, মানে কৃষি প্রধান দেশ হওয়াতে মানে কৃষি আমাদের জাতির মেরুদন্ড এটা ধরা যায় কৃষি আমাদের অনেক কিছুতে আর কি গুরুত্বপূর্ণ ভাবে জড়িয়ে আছে যেমন, খাদ্য উৎপানে উৎপাদনে কৃষি ও কৃষক আছে পুষ্টি সমস্যার সমাধানে কৃষি ভূমিকা অনেক শিল্পায়নে কৃষি ও কৃষকের অবদান অনেক রপ্তানি আয় কৃষি কৃষিকার ভূমিকা অনেক। তারপরে কৃষির ভূমিকা অনেক কর্মসংস্থানে সৃষ্টি করেছে তারপর এরকম অনেক কিছুই নিয়ে research করেছিলাম। যার কারণে অনেক কিছু মোটামুটি আমারও idea আছে agriculture বিষয়টা নিয়ে। এইতো very good কিন্তু আচ্ছা তোমার কি মনে হয় না বাংলাদেশের যেহেতু মানে agriculture উপর dependent একটা country একটা দেশ সেখানে কি আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে পারি বল যে প্রায় সময় দেখা যায় যে আমাদের, ধান বাইরে থেকে আমদানি করতে হয় ওকে চাল আমদানি করতে হয় অন্যান্য কিছু product আমদানি করতে হয় পেঁয়াজ নিয়মিত আমদানি করতে হয় আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না যেখানে আমাদের কোন শিল্প নাই কিছু নাই, আমাদের agriculture এর উপরে বেঁচে আছি আমাদের প্রচুর মানুষ যাদের land আছে তারা তো কাজ করতেছি যাদের land নাই তাদের তো উৎপাদন হচ্ছে। যাদের land নাই তারাও কিন্তু নিজের শ্রম বাণিজ্যে ওইখানে খাটাচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আর চিন্তা করে দেখো যদি না থাকতো পৃথিবীতে সমস্ত কিছু কিন্তু আমরা মানে বিকল্প আমরা খুঁজে বের করতে পারি, যদি আমি AC effort করতে আমার ঘর ঠান্ডা হবে খুব AC effort jodi না করতে পারি আমি তখন চিন্তা করব ফ্যান ওকে আমি যদি তাও ফ্যান effort না করতে পারি ঘরে যদি বিদ্যুৎ না থাকে আমি দেখা যাবো যে দক্ষিণমুখী বা উত্তরমুখী যেটি হোক আমি রাতে যদি, জানালা টা খুলে ফেলি বা আমি বারান্দা তা open রাখি বাতাস আমি পাব বা ওইভাবে আমার লাইফ মানে কিছুটা কিছুটা বিকল্প ব্যবস্থা আছে। তুমি চিন্তা করে দেখো agriculture যেরকম আমরা ভাত খাই okay. বা অন্যানো জাতিগোষ্ঠীর লোকেরা তারা bread খাচ্ছে মানে রুটি কাচ্ছে যেটা গমের উপর নির্ভরশীল যদি পৃথিবীতে খাদ্যে উৎপাদন মানে এই type এর অর্ধেকের নাই বা দিতো তাইলে. কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতো মানুষ কি খাবার ছাড়া বেঁচে থাকতে পারবে? পারবে না। তারপর একটা অবস্থা বাংলাদেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না যেটা মানে অত্যন্ত আসল কাজ হলো। একসময় দেখা যাই ওই দেশ থেকে আমদানি করতে হচ্ছে ওই দেশ থেকে আমদানি করতে হচ্ছে, বা দেখা যাচ্ছে যে এক সপ্তাহের ব্যবধানে ঐটা আমদানি reject হয়ে গেসে চালের দাম huge পরিমানে বেড়ে গেছে, এবং ঐটা বেড়ে যাওয়ার কারণ এ দেখা যাচ্ছে যে। একদম সাধারণ যারা লোক আছে তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে এইটার সমাধান কি বলতে পারো বাংলাদেশ কি ভাবে overcome করতে পারে একটু তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আমার মনে হয় কি digital বাংলাদেশ হিসাবে সবকিছু যেরকম digital জিনিসটা use করা হয়েছে কিন্তু কৃষি ক্ষেত্রে agriculture ক্ষেত্রে এই জিনিসটা use করা হয় নি, দেখা গেছে যে কৃষকরা আগে যেভাবে খেটে পিটে কৃষি কাজ করতো এখনো same কাজই করতেছে যদি কৃষি কাজের মধ্যে নতুন নতুন digital কোন machine, তারপরে প্রযুক্তি ব্যবহার করা হতো তাহলে কৃষক কের অনেকটাই help হতো তারা যেখানে মনে করেন একটা কৃষক, এক একর জমিতে কাজ করতো পারতো কোনো একটা machine এর সাহায্যে একটা কৃষক দুই তিন একর জমি তে করতে সেক্ষেত্রে দেখা যেতো উৎপাদন কম সময়ে বেশি হতো যার কারণে দেশের জন্য এটা, আর এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আমাদের অনেক কিছু agriculture এর জিনিস বাইরে import হয় এতে আমাদের অর্থনীতিতে ও অনেক বড় effect হইতো যদি ডিজিটাল জিনিসটা প্রযুক্তি, প্রযুক্তি গতভাবে agriculture জিনিসটাতে আমরা focus করি মানে প্রযুক্তি টা তো agriculture এর দিকে নিয়ে আসে বিভিন্ন ধরনের সরঞ্জাম তারপর machineries এগুলো যদি আমরা কৃষকদেরকে দিয়ে সাহায্য করি,

কোনভাবে কাজে লাগানো যেতে যে প্রযুক্তিটাকে কৃষি বিজ্ঞানে দিকে কৃষির দিকে নিয়ে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো তো আমি মনে করি এটা একটা। সুবিধার দিক হত agriculture জন্য, এটা একটা খুব ভালো কথা বলতেছো হ্যাঁ আর একটা কথা তুমি খুব মানে most important যেটা আমার মাথায় তখন মাথায় ছিল না এখন বুঝলাম যে যারা উৎপাদন করে এত মাথার ঘাম পায়ে ফেলে।

okay যারা পরিশ্রম করছে তারা তো মূল্য পাচ্ছে না যারা আর কি মানে শ্রমিকের কাজ করছে বিভিন্ন ক্ষেতে তারাও কিন্তু পাচ্ছে না কি জন্য পাচ্ছে না বলতো আমরা কিন্তু দেখো ঢাকা শহরে আমরা, তরকারি অনেক অনেক বেশি নাম দিয়ে আমরা কিনতেসি তার মানে আমাদের হচ্ছে মধ্যেসত্য ভোগীরা হচ্ছে সব আয় এখানে খেয়ে ফেলছে না জেনে উৎপাদন করছে সে বাড়তাছে একটু, বিক্রি করতে না আমরা পারতেছি যা আমাদের সো নিও পর্যায় আমরা জিনিসটা কিনতে কিছুই আমরা করতে পারতেছি না হ্যাঁ তোমার কথা যেরকম ওইটা আমাদের প্রযুক্তি উন্নতি করতে হবে যে এক একর জমিতে যদি, আগে আমরা এক সমন ধান পেতাম এখন আমাদের চিন্তা করতে হবে একশো পঞ্চাশ মন প্রথমে তারপর দুশো মন যেটা আগে দেখা যাচ্ছে যে যেত ঐটা যদি আমরা আড়াই মাসে আনতে পারি তাহলে খুব ভালো হয়। ওরকম আমাদের প্রযুক্তি গত যে এমন আমাদের করতে হবে আর একটা জিনিস কৃষি উন্নতির জন্য আমি মনে করি মধ্যে সত্য ভোগী মানে হটায়া যদি সামাজিক সচেতনতা সরকারি ভাবে যদি help করা হয়তো. তোমার এই স্থানীয় জনপ্রতিনিধি আছে বা যাই আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি কঠোর আইন করতো যে না, আহ একদম সরাসরি মানে সরকারি ব্যবস্থা কলার মাধ্যমে বেসরকারি সমস্যা নাই রকার কয়েকজন কে নিয়ে নির্দিষ্ট পরিমাণকে লাইসেন্স দিবে টাকা টা লাগাতে থেকে এবং ন্যূনতম এক, তো দামে সে ওই জিনিসগুলোকে কিনে নিয়ে আসবে তো ধানের ক্ষেত্রে হোক বা কোনো সাধারণ সবজির ক্ষেত্রে হোক এবং সে ensure করতে হবে যে just সামান্য কিছু তার লাভ এবং তার মানে পারিশ্রমিক,

এটা একটা খুব ভালো মানে, ইয়ে হবে, আর যদি মানে আমাদের কৃষকদেরকে আমার মানে ওদের lifestyle টা যদি change করতে পারি তাহলে আমার মনে হয় না যে agriculture এ কোন কিছু হবে তারাই তো এখানে উৎপাদক তারা যদি এখন মানে, মনে করো যে মন খারাপ করে ওই কাজটা বন্ধ করে অন্য কিছু যদি তারা করে তাহলে কি হবে totally কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে সুতরাং তাদেরকে আমাদের রক্ষা করতে হবে তাদের, মধ্যসত্ত্ব ভোগীদের হাত থেকে রক্ষা করতে হবে আরেকটা কথা তাদের যে ঋণ সরকার কিন্তু নিজে ব্যবস্থা করতে পারে এবং বীজ অন্যতম মানের বীজের ব্যবস্থা বা সেচের জন্য যদি কারো কাছ থেকে, পর্যাপ্ত কিছু না থাকে বা যার মনে কর যে আশেপাশে পুকুর নাই কিছু নাই সেজন্য তার কৃত্রিম কিছু ব্যবস্থা করতে হইল তখন কিন্তু huge পরিমাণে মহাজনদের কাছে দেখা যায় যে ফসল উৎপাদনে বহুত আগিয়ে, তিনগুণ সুদের যেটা মানে ইসলামের বল বা সত্যিকরে স্বাভাবিকভাবে একটা অভিশাপ তারা কিন্তু ঋণ নিতে বাধ্য হয় বাধ্য হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় শুধু মধ্যসত্ত্ব ভোগী না এই ফসলের একটা অংশ সেই মহাজন, সুদ হিসাবে প্রতিশোধ করে আসল সুদ তো শোধ করতে পারেই না মানে খুব একটা ভয়ংকর অবস্থা সুতরাং সরকার আমার মনে হয় এই ভালো একটা উদ্যোগ নিতে পারে যে তাদেরকে স্বল্প লাভের। মধ্যে একটা ঋণের ব্যবস্থা করতে পারে এবং ঋণ টা যাতে ensure যাদের প্রয়োজন শুধু সেই যাতে দিন পায় যদি মানে একদম যে all ready ঋণদাতা সে আবার যাতে কখনো নয় ছয় করে আবার ঋণ পর্যায়ে না পরে যাই, সেটাও মানে সরকার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে মধ্যস্থ ভুগিক্কেত দিতেই হবে plus আমি মনে করি যে হ্যাঁ তথ্য প্রযুক্তিতে যথেষ্ট আ মানে. আগে আমাদের আসতে হবে plus আমাদের প্রত্যেকটা জমি যে সমস্ত জমি মনে করো যে অনাবাদি পড়ে আছে plus হচ্ছে না কোনমতে plus হচ্ছে না হচ্ছে না সরকার মূলত উদ্যোগ নেওয়া উচিত যাতে কোনো জমি খালি না থাকে এবং, পুরাপুরি এইটা use হয় যত বেশি পরিমাণে ফসল উৎপাদিত হবে এবং সরকারকে একটা পুরস্কারএর ব্যবস্থা করতে পারে। এই এই একরের মধ্যে যদি আপনি চাল উৎপাদন করেন তার চেয়ে। একটু বেশি করতে পারেন আপনার জন্য বিশেষ পুরস্কার এবং ওইটা দেখা যাক সামাজিক যোগাযোগ মাধ্যমেও যদি তাদের ছবি দেওয়া হয় আর একজন দেখে আরো দশজন উৎসাহিত হবে আমার মনে হয় এগুলির খুব better হয়। plus আর একটা জিনিস আমি মনে করি যে খাদ্য দ্রব্যের মধ্যে যেটা বাংলাদেশী হোক বিদেশিই হোক সরকারের tax বা vat এই টা totally প্রত্যাহার করা উচিত কারণ আমরা অনেকেই দেখা যায় যে এ মানে বিভিন্ন, বা রোগী দেখতে যাই বা আত্মীয় স্বজনের বাসায় আপেল একটা most common একটা ফল তারপরে দেখা যায় মালটা আর একটা common ফল আর দেখা যায় এই,

এগুলি এক কেজি খুবই একটা reasonable ‍price এ আমরা কিনতে পারতাম কিন্তু সরকার এটা কি অবস্থায় কি জন্য এটা vat লাগাল ফল তো কি খালি খাই না ফল তো. গরিবদের জন্য যদি মুক্ত না করে মানে এরকম দেখা যায় যে মানে কয়েকগুণ হয়ে গেছে এবং সরকারের আবার মনে হয় vat নেওয়া জন্য তো অনেক মানে মানে অনেক মানে আহ অনেক রকমের product আছে গাড়িতে, vat নিতে পারে মানুষের যে কাজের জন্য vat নিতে পারে কিন্তু খাবারের জিনিস কার পরভরসায় কি ভাবে হইলো এটা মানে totally আমার মনে হয় বাদ দেওয়া উচিত এবং, আহ হ্যাঁ সেটাই তো তারপর তোমার আর কিছু যদি আমি miss করে থাকি কিছু suggestion আমাকে দিতে পারো, হ্যাঁ আসলে আপনি যেগুলো বলেছিলেন ওগুলা অবশ্যই অনেক important point গুলা আর সেক্ষেত্রে vatvat তো আসলেই ফল শাকসবজি এগুলো তো শুধু ধনীদের জন্য না, গরিবদের জন্য সবার পক্ষে vat দেওয়া সম্ভব হয় না সে ক্ষেত্রে যদি আস্তে আস্তেই এই জিনিসগুলোর মধ্যে আপনার ইয়া না হয় যে digital জিনিস টাই আনা হয়, আমার মনে হয় তখন আরো ভালো হবে যেমন কৃষকেরা কাঠের নাগলকে বিদায় জানাতে হবে তাদের হাতে বিজ্ঞানের হাতিয়া তুলে দিতে হবে সেই সঙ্গে। হ্যাঁ কৃষক সম্প্রদায় মধ্যে শিক্ষার আলো ছলিয়ে দিতে হবে শিক্ষার কোন বিকল্প নেই শিক্ষার মাধ্যমে কৃষক তার দীর্ঘ শতাব্দীর অন্ধ বিশ্বাস কুসংস্কার ধর্মীয় পশ্চাদ। গুছিয়ে একজন বিজ্ঞান মনস্ক সুস্থ নাগরিক হয়ে উঠে দাঁড়াতে পারবে আমার মনে হয়।

কৃষিকাজের আধুনিকআধুনিকায়নের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা অপরিহার্য এটা আবার আরেকটা দিক চিন্তা করলে কম দামে উচ্চ ফলনশীল বীজ, নির্ভেজাল সার কীটনাশক এগুলো যদি তারা পায় তাহলে তারা তাদের জমিটাকে আরো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবে।

আমার মনে হয় এই জিনিসগুলো সরকার একটু দেখা উচিত, অবশ্যই এগুলি দেখে সব চেয়ে ভালো হয় আমার মনে হয় তোমার এইগুলি সম্পর্কে আরো সচেতন করা উচিত ছোট বাচ্চারা যে মানে চাষবাস কে ছোটবেলা থেকে আমরা দূরে থাকতাম দেখা যাচ্ছে যে আমার দাদা অনেক ল্যান্ড ছিল, দেখা যাই যে আমরা দেখিনি এই গুলি ঠিক না আসলে শিক্ষিত হওয়ার পরও প্রত্যেকেরই মানে ওই ব্যাপার মনোযোগী হওয়া উচিত এই জন্য আমাদের বই পুস্তক ই আমাদের সচেতনতা বাড়ানো উচিত, যে না, ওরাও খুব ভালো এবং শিক্ষিত লোক হয়ে যদি agriculture এর লাইনে আসতে পারে সে নিজে শারীরিক পরিশ্রম না করুক সে যদি ওইভাবে আদর্শ খামার গড়ে তুলতে করতে পারে তার অধীনে, কৃষক থাকলে এসব থাকবে এবং সে তাদের কে ভালো pay করতেছে বিনিময় সে খুব ভালো ফসল উৎপাদন করতে পারতেছে ওদের মাধ্যমে আমার মনে হয় সবকিছুই, খুব আহ মানে সুস্থ ভাবে হবে আমাদের উৎপাদন অনেক বাড়বে আর scientific ওইগুলি মানে আমাদের প্রযুক্তি গুলো আহ ব্যবহার করি ট্রাক্টর এইটা সেইটা এবং আমাদের নাঙ্গল যদি বাদ দিতে পারি okay খুব ভালো হয়। আচ্ছা আমার মনে হয় কৃষি বিষয়ে মোটামুটি অনেকখানি আমি তোমার থেকে knowledge নিলাম আমি কিছু knowledge দেওয়ার try করলাম আশা করি, আমাদেরও উচিত মানুষকে উৎসাহ করতে এই বিষয়টার মধ্যে জোর দেওয়াতে তারা একজন একজন করে বাড়াতে বাড়াতে অনেকের মাধ্যমে এই জিনিসটা ছড়িয়ে যাবে,

আচ্ছা আল্লাহ হাফিজ ভাইয়া সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম।

উম কিভাবে school যেতাম? কার সঙ্গে school যেতাম? উম কি করতাম school গিয়ে এসব আরকি। তো আমি পাঁচ বছর বয়েসে একদম class five এ ভর্তি হয়ে যাই। তো primary school এ প্রথমে কোনো school এ পড়িনি। তো first যখন school যাই, প্রথম school যাওয়া, প্রথম বাবার হাত ধরে school যাই। বাবাই আমাকে school এ নিয়ে যায়। তো school এ উম আমাদের কোনো table chair ছিল না। তো উম board টা যে সামনে ছিল, তো জানতাম না যে সামনের দিকে ঐদিকেই মুখটা ঘুরিয়ে বসতে হবে। কি করতাম সামনের দিকে উম তোমার board টা আছে না পিছনদিকে মুখ ঘুরিয়ে বসতাম। তো তখন যে class এ এলেন। তখন তাদেরকে দিদিমনি বলতাম। যে দিদিমনি এলেন উনি বললেন, এই তুমি এখানে বসেছো কেনো? সামনে মুখ ঘুরিয়ে বসো। তো সেভাবেই বসতাম। প্রথমে খুব ভয় লাগতো। কারণ, ম মানে এতটাই ভয় পেতাম হয়তো যেগুলো জানি সেগুলো ভুলে যেতাম। একবার আমার মনে পড়ে

আমি মানে নিজের নামটাও ভুল লিখি। নিজের নাম লিখতে পারেনা। কিন্তু আমি জানি সেসময় এতটা ভয় পেতাম, আমি এখনো যদি মানে কোনো কিছু কোনো ব্যাপারে কথা বলতে যায় আমি যাই। তো তো ওরকমভাবে class বেশ ভালোই। একটু ভালো খারাপ করে ভয়ে class one টা পেরিয়ে গেলো। যখন class two এ গেলাম তখন ওই জায়গাটা ছেড়ে তার পাশের একটা room ছিল class two সেই class two এ উঠলাম। তো তখন একটু খারাপ লাগতো। কেন খারাপ লাগতো? কারণ আমি class one এ যে জায়গাটাতে বসতাম না মানে ওখানে দরজার সামনে পুরো বাইরেটা দেখা যেত। মানে কেউ পেড়োচ্ছে। কেউ bike নিয়ে পেড়োচ্ছে বা কেউ হয়তো দাঁড়িয়ে গল্প করছে। তারপর মুখোমুখি একটা chocolate এর দোকান ছিল। সেই দোকানটাও দেখা যেত। তো ওই জায়গাটা খুব পছন্দের ছিল। আর আমি গিয়ে ওই জায়গাটাতে বসতাম।

continuous করলাম। তারপর যখন মানে প্রাথমিক বিদ্যালয় ছেড়ে যখন আমি উচ্চ বালিকা বিদ্যালয়ে গেলাম। class five এ তখন আমি a section হয়ে গেলাম। আর আমার যে বন্ধুগুলো ছিল কেউ b section কেউ c section but আমার যে close friend ছিল সে হয়ে গেল b section প্রচন্ড মন খারাপ আমারও, তারও। কারণ, আমরা তো তোমার school এ বসে পরে class চলাকালীন গল্প করতাম। মাথা নিচু করে তখনকার দিনে না মানে আমোদ এসব খুব ছিল কুল মাথা কুল এগুলো মাথা নিচু করে বইটাকে মুখটা ঢেকে খেতাম। আর প্রচণ্ড হাসাহাসি করতাম। সেগুলো miss করছিলাম। কারণ, মানে আমার হয়েছিল। মানে অন্য কারো সঙ্গে অতটা সেরকমভাবে হতে আমার best friend ছিল। তো tiffin এর সময় যখন করতাম। একসঙ্গে মানে খুব মন খারাপ করতাম আরকি। এমনিতে খুব মন খারাপ হয়ে যেত। ও একটা অন্য class এ চলে যাচ্ছে আমি একটা অন্য class এ চলে যাচ্ছি। তো five টা এরকমভাবে কাটালাম। six এ যখন হলাম, six এ আমিও b section হলাম। আমার বান্ধবীও b section হলো। তাহলে তো জুড়ি মেলা ভার।

তো ও আর আমি একই coaching এ পড়তে যেতাম। তো আমার বাড়ি থেকে coaching টা খুব একটা দূরত্ব ছিলনা। কাছাকাছি ছিল। কিন্তু যেহেতু যদি সোজা রাস্তা হয়ে যেতাম তাহলে তো ধরো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতাম। তো আমরা কি করতাম? ঘুরিয়ে ঘুরিয়ে আসতাম। মানে প্রচুর মানে আমার পুরো মানে কি বলবো মানে পুরো রাস্তা ছিল না। normal মানে ওখানে শুধু cycle পেড়োবে bike পেড়োবে। মানে অন্য গাড়ি পেরোবেনা। ওই রাস্তাটা shortcut ছিল। কিন্তু আমরা কি করতাম দৌড় করে ঘুরে ঘুরে আসতাম। খালি অনেকটা সময় নিয়ে হাসি করতে করতে মজা করতে হবে তো। সেরকম আসতাম। আমাদের tuition ছিল সকাল ছটা থেকে নটা চল্লিশ অবধি। তো নটা চল্লিশে বাড়ি আসার পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে fresh করে ঠিক দশটা চল্লিশের ভেতর school টা ঢুকে যেতাম। কারণ school যেতে হবে। school কামাই করা চলবেনা। ঐযে এগারোটা থেকে চারটে অবধি school এর মানে যে কান্ডগুলো ঘটবে সেগুলো miss করা যাবেনা। মানে যেতেই হবে school আর আমাদের pass fail এর একটু ব্যাপার ছিল তখনকার দিনে। মানে ত্রিশ নাম্বার পেতেই হবে। না পেলে

গুনে দেখতাম যে আমার ত্রিশ নাম্বার হচ্ছেতো মানি ওর থেকে আমার বেশি আর দরকার নেই আমার just ত্রিশ পাওয়া নিয়েই থাক আমি যদি ত্রিশ পেলাম তাহলে স্বর্গ পেয়ে গেলাম এই রকম একটা ব্যাপার হম বলতে আমি কখনো ফেল করি নি ঠিক পাস করে গেছি মোটামোটি রেজাল্ট করে যখন মাধ্যমিক দিলাম তো মাধ্যমিকে আমাদের মানে half yearly যেটা হতো তো সেটাতে তোমার পুজোর পর একটা যে test টা হতো সে test টাতে তোমাকে উম মানে কি বলবো মানে test এর জন্য একটা মার্ক ছিলো মানি test এ allow হতে হবে যদি আমি allow না হতাম নাম্বারটা না পেতাম তাহলে গার্জিয়ান কল হতো তো মাধ্যমিকের সময় নাহ গার্জিয়ান কল হয়েছে তখন হচ্ছে test এ allow হইনি তো আমার যে বান্ধবি গুলো ছিলো তো তাদের মধ্যে কয়েকজনের বাবা ব্যবসা করতো তো তাদের দোকানে কিছু কর্মচারী ছিলো অনেক জনতো কর্মচারীকে বাবু সাজিয়ে নিয়ে চলে গেলো but আমার ক্ষেত্রে সে সব কিছু না আমি আমার বাবাকে নিয়ে গেলাম আমার বাবা গেলো কথা গুলো শুনলো but এসেও আমাকে আমার বাবা আমাকে বকতো নাহ just বোঝাতো দেখ তোকে এইটা করতে হবে ওইটা করতে হবে । বা আমার বাবা আমাকে বললো যে এটা তুই একটু মন দিয়ে পড়াশুনা কর তুই মাধ্যমিকে ভালো রেজাল্ট কর তোকে আমি একটা ফোন কিনে দিবো তো উম তখন তিন মোটামোটি খুব ভালো নাহ করলেও মোটামোটি second division এ পাশটা করি উম মাধ্যমিক